দোকানটির সামনে কিছু লাইট জ্বলছে।

ঘরের সামনে কিছু কাপড় শুকোচ্ছে।

দোকানটির নীচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

রাস্তার ওপর কিছু খুঁটি রয়েছে।

বিল্ডিংটির ওপর লেখা রয়েছে সার্কিট হাউস ।

কিছু সবুজ ধনিয়া পাতা দেখা যাচ্ছে।

পিছনে একটি বেড়া রয়েছে কিছু চটের বস্তা দেখা যাচ্ছে।

স্কুলটির সামনে অনেক মহান মনীষীদের ছবি রাখা রয়েছে।

সামনে গোলাপি রঙের খুঁটি রয়েছে।

কিছু জুতো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে।

কিছু বৈদ্যুতিক পাইপ লক্ষ্য করা যাচ্ছে।

তার মধ্যে কিছু থাক রয়েছে।

তাকের ওপর প্লাস্টিকে কিছু কাপড় রাখা রয়েছে।

সেখানে অনেকগুলি রঙবিরঙের কাপড়ের পিস দেখা যাচ্ছে।

ব্রীজটির ধারে অনেক রেলিং রয়েছে।

আর_বি_এ স্ন্যাকস বার সামনে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

একটি বন্ধন ব্যাঙ্ক দেখা যাচ্ছে।

ওপর থেকে অনেক তার লক্ষ করা যাচ্ছে।

বাগানটির নীচে অনেক সাদা ও বেগুনি রঙের ফুল দেখা যাচ্ছে।

পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে।

এটি একটি বড় নার্সারি ।

এখানে সামোনে একটি লোক দাঁড়িয়ে আছে।

এখানে দুটি নৌকো জলে এবং একটি নৌকো উপরে উল্টানো দেখা যাচ্ছে।

নীচে মেঝেতে অনেক লাল রঙের কার্পেট বিছানো রয়েছে।

দোকানটির সামনে ল্যাখা রয়েছে আইয়াত বিরিয়ানি ।